ইন্ডিয়ান পেট্রাল পাম্প দুটো পেট্রোল পাম্পের দুটো মনিটর জায়গায় তেল দেওয়া সামনে ইন্ডিয়ান ইন্ডিয়ান অয়েল এর অনুষ্ঠান বলে বেলুন দিয়ে সাজানো হয়েছে।

এবং এবংওপরে স্পটলাইট - এ এবং সিসি. টি. ভি ক্যামেরা -য় বিভিন্ন লোক রয়েছে | কেউ চেয়ার -এ বসে আছে | কেউ ওয়েট করছে দাড়িয়ে | কেউ বসে--

এক ধরনের মাছ বিভিন্ন প্রজাতির মাছ রাখা হয়ে যেমন এখানে মাছের চাষ হয় ছোট থেকে বড়ো সব ধরণের মাছ এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে আস্তে আস্তে মাছগুলো বড় হয় এখন থেকে মাছগুলো এখান থেকে বিক্রয় করা হয়।

সবাইকে দেখে ছেলে বা মেয়ে সন্তানকে নিয়ে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছে দূর্গাপূজার প্যান্ডেলটা দেখতে অসাধারণ হয়েছে এবং এটি শিবের আলোতে শিবের মুক্তির আলোতে শিবের --